আর পদ্ম ফুলের মত সব পাপড়িগুলা মেলে রয়েছে | খুব সুন্দর মনোরম ফটো ।

সাইকেল কিছু ঠেলা গাড়ি আর একটি বাইক আর মাঠের মধ্যে কিছু জন ছেলে পেলে ঘোরাফেরা করছে দূরে বিল্ডিং